এটা একটা দেখে স্টেশন মনে হচ্ছে এখানে একটা লোক বসে আছে আর আর তিন একটা লোক শুয়ে আছে এখানে তিনটে বসার জায়গা করেছে।

এটি একটি লেডিস পার্লার এখানে একটি মেয়ে দেখা যাচ্ছে যে বসে চুল কাটছে।

বই খাতা বোতল ফুলের টব--

আর এই ষ্টল -টাতে বেশি লোকজন নেই ।

বাজারে এইটা একটি বাজারের মধ্যে এবং এখানে নানা ধরনের মাছ যেমন রুই কাতলা ইলিশ--

এটি একটি টোটোর শোরুম এখানে তিনটে টোটো রয়েছে টোটো গুলো দেখতে খুব সুন্দর লাগছে তিনটে তিন রকমের কালার এর রয়েছে।